ছে এবং একটি ফাঁকা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে--

এবং ওপরে কিছু দোকান দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে এখানে । কিছু পতকা ঝুলতে দেখতে পাওয়া যাচ্ছে ।

তে অনেক মানুষজনকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি বড় রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যা--

যেমনটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকাল বেলা। একটা লম্বা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। যার আশেপাশে--

এখানে একটি ইলেকট্রিক্ এর পুল দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে অনেক তার ছড়িয়ে আছে। ছোট ছোট কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে--

যেমনটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকাল বেলা । এখানে একটি স্কুল -এর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিছুটা ফাঁকা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে।

আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। একটা কার দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যা--

এবং সামনে লেখা আছে ইউনিভার্সিটি অফ গৌড় বাংলা। দু সাইডে দুটো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। কিছু লাইট -এ ল্যাম্প পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা এখানে দেখতে পাওয়া যা-চ্ছে। সময়টা এখন সকালবেলা। একটি রাস্তার মধ্যে মাঝ বরাবর একটি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে।

পোস্টার ও দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজ টির মধ্যে এবং কিছু ইলেকট্রিক এর পুল ও দেখতে পাওয়া যা--।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

সাজানো আছে এবং কিছু ম্যানিকুইন এর সাজানো আছে দেখতে পাওয়া যাচ্ছে। র‍্যাক এ অনেক প্রোডাক্ট ঝুলছে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে ডেস্ক -এর মধ্যে বসে কাজ করছেন। চেয়ার -এ বসে সবাই নিজও নিজও--

সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান দেখতে পাওয়া যাচ্ছে এবং এ.টি.এম. -এর ভেতরে কেউ নেই দেখতে পাওয়া যাচ্ছে। সিলিং -এর কিছু সাদা লাইট দেখতে পাওয়া--

'' যেমনটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকাল বেলা। দূরে একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার দু''''ধারে-- ''